একটা মানুষের মু-খ থেকে চেস্ট অবধি দেখা যাচ্ছে ।

এখানটায় আমরা দেখতে পারছি এখানটায় লেখা আছে ।

এই খান থেকে দেখতে পারছি যখন নতুন নতুন বাড়ি বানাবে এর আগে দেখেছিলাম।

স্ট্যাচু টা হনু মান ঠাকুরের মত মনে হ--

বুজতে পারছি না বা কোনো ।

আগে-র টা অনেক সুন্দর দেখতে লাগছে।

এটা একটা মসজিদ মনে হচ্ছে যত সম্বভ।

ব্যাঙ্ক -এ যত সম্ভব মনে হচ্ছে।